কনস্ট্রাকশন হচ্ছে। কোনো বিল্ডিং তৈরী করা হচ্ছে এবং এরা কিছু বিল্ডার -রা এখানে রয়েছেন।

এবং এখানে একটা বাজারও বসেছে যেখানে ফল বিক্রি হচ্ছে কিছু লোক ফল কিনছেও।

আমরা একটা মার্কেট প্লেস দেখতে পাচ্ছি। যেখানে কিছু খাবারের দোকান আছে--

ছবিতে আমরা একটা পার্ক দেখতে পাচ্ছি আর এখানে লেখা আছে ইকো পার্ক তো --